দুধ খাই তা আমার মা কে ওর দুটা মেয়ে রাখছে আসছিলো ঘুরতে এমনি তো বললো কি মা কে মামী মামী বলে তো বললো মামী আমার বাচ্চাদের কে রাখো আমি দোকানের থেকে আসছি তো পুরা সাইজা গুঁজে ছিল আমরা ছোটো ছোটো ছিলাম।

কি কানতেছে বাচ্চা গুলা ভাই সামলানো যাচ্ছে না একদিন তো যেভাবে সেভাবে রাখলাম পরের দিন মা ওর বাড়ি চেনে বাড়ি এখান থেকে একটু দূরে ওখানে আমার একটা মাসি থাকে আর মাসির ছেলেটা একটু বড়ো সরো নেতাটা বুঝলি তো এবার মা গেছে তিনটা বাচ্চাকে নিয়ে ওর বাড়ির লোকজন বলে হ্যাঁ আপনি কেন রাখবেন বাচ্চা আপনি রাখছেন এইবার আপনাকেও ভুগতে হবে নিয়ে যান আপনি তিনটা বাচ্চা আমরা রাখবো না। তো মা বললো ঠিক আছে সবাই পাড়ার লোক মার উপরে উঠেছে এবার মা বললো আচ্ছা ঠিক আছে দাঁড়াও তো তার পরে ওর বরটা আসছে ও বলে কি হলো মাসি নাকি ও সকল বললো মাসি মানে আরে ওই যে ওই নেতাটা আছে না ওর মাসি তার পরে বললো ও আচ্ছা তুমি কি ওর মাসি তো বললো হ্যাঁ আমি ওর মাসি তো বললো আমরা তো জানতাম না কিন্তু আপনি বাচ্চাদেরকে এইরকম এইরকম করলেন তো আপনারা তো মানে step নেওয়া দরকার তো পুলিশের ওখানে চলেন। তো মা বললো আমি কোনো যাবো? তোমাদের বাড়ির বউ পালাইছে আমি কি জানি নাকি যে ও নিয়ে যাবে বা ছেড়ে যাবে বাচ্চাকে ও বললো কিছুক্ষন রাখতেছি তারপরে নিয়ে চলে যাবো তারপরে রাতে যেভাবে সেভাবে দিয়ে আসছে পারছে যদি ওখানে আমার মাসির বাড়ি না থাকতো আর ওই মাসির ছেলেটা ওখানে নেতা না থাকতো আমার মা কে আজ পর্যন্ত তিনটা বাচ্চাকে নিয়ে বাড়িতে রাখতে হতো তুই ভাব

আমরা পাঁচজন

আমরা তিনটে বোন একটা ভাই ভাই সবার ছোট? ভাই সবার ছোট হ্যাঁ

তোর ও ভাই ছোট? না না না দাদা সবার বড়ো

হ্যাঁ কি অবস্থা না মা কিভাবে কাকে ছারে চলে যায় কারোর মানে কি করে কি ভাবে হয় রে? আমার না আমি তো চোখে তারা দেখলো না আমাদের সাথে এসব হলে না আমরা তো বিশ্বাসই করতে পারতাম না যে এইরকম কিছু একটা হয়েছে বলে আরে আমরা নিজেই বিশ্বাস করতে পারছি না যে বাড়ির কাছে এইরকম কোনো situation হবে কেন কি আমাদের যে area আছে না মানে খুবই educated and সব কিছু ভালো বুঝেছিস আর এইসব মানে জিনিস হবে আমরা বুঝতেই পারিনি। সেটাই রে কার এ কি চলছে তুই তো তো কারোর পড়তে পারবি না না

মানে কে কার দিকে দেখ মানে বুড়া বুড়া বয়স্ক বয়স্ক লোকের ওপরে তো এরই বিশ্বাস করা যায় না ভাই যেভাবে তাকায় আরে এরকম তো আমার সাথে অনেক incident হয়েছে যদি তোকে বলতে যাই না মানে পুরা রাত শেষে হয়ে যাবে একজন না দুইজন তিন জন মানে কিভাবে কেউ কাকে কিভাবে humiliate করে দেয় আর এটাও বুঝছেনা যে সামনের জন তোমাকে কি ভাবতেছে তোমাকে respect করে তারপরে যদি আমি এইরকম কথা বলি ওর মনের ভিতরে কি হবে তুই ভাব তুই একটা লোককে respect করলি

আসসালামুয়ালাইকুম অলাইকুমসালাম কেমন আছেন? আলহামদুল্লিলাহ আপনি ভালো আছেন?

আচ্ছা আপনি কি ছবি দেখেন মানে মুভি বা খেলাধুলা মু মুভি তেমন দেখা হয় না হু, না ইদানিং আমি ফেসবুকে দেখতেছি যে শাহরুখ খানের একটা নতুন মুভি আচ্ছে না পাঠান ওইটা নিয়ে খুবি মানে কথা বার্তা বলতেছে সবাই মুভি না কি অনেক ভালো হইছে হেন তেন এগুলা জ্বি আপনি কি সবসময় দেখেন না কি মুভি আমি অত বেশি না but মাঝে মাঝে দেখা হয় যদি আহ পড়াশোনা আর কি না থাকে আমি বেশির ভাগ তামিল মুভি গুলা দেখি কোন গুলো দেখেন তামিল? তামিল লেখা পড়া তা South Indian যে মুভি গুলা আছে আহ তেলেগু তামিল Gold mines ওইগুলো দেখি আমি বেশির ভাগ আর মোটামুটি আপনি কোন গুলা দেখেন আমি এই রকম দেখি না দুই একটা মাঝে মধ্যে দেখি কোন গুলা আমি দুই একটা দেখছিলাম একটা দেখছিলাম KGF আর আরেকটা দেখছিলাম এই যে ও আচ্ছা আচ্ছা পাঠান মুভি মানে ঐ দিন দেখলাম কি পাঠান মুভি প্রথম দিনে না কি একশ পঞ্চাশ না কি একশ ষাট কোটি টাকা আয় করছে মানে সবাই অনেক আগ্রহ নিয়া দেখতেছে হলে যাইয়া

আচ্ছা তাহলে মোটা মুটি মানে যে গুলো সিনেমা আছে তার পরে film আছে box কাঁপাচ্ছে আর কি নতুন আসতেছে ঐ গুলো হ্যা আর বিশ্বেস করে আহ শাহরুখ খানের মুভি টা বেশি মানুষ প্ছন্দ করতেছে কেন মানে উনি চার বছর পরে ছবি করতেছে এই জন্য হচ্ছে সবাই আগ্রহ নিয়ে দেখতেছে কিছু কিছু দিন আগে যে একটা বার হয়ছিলো KGF ঐ টা দেখছিলেন হ্যাঁ KGF মুভি টা দেখছি ঐ টা তো খুবি ভালো লাগছে আমার কাছে মানে Action গুলা সুন্দর ছিলো আবার এই যে খেলা হয়ে গেলো এই যে November মাসে december মাসে খেলা দেখছেন না ফুটবল জ্বি ফুটবল দেখছিলাম হু কোন দল করতেন আপনি না আমি এই রকম Support করতাম মোটা মুটি Support করতাম মরক্কো আর আর্জেন্টিনার দুই টাকে ও আর্জেন্টিনার তো লাস্টে যে দিক খুবি ভালো খেলছে মানে ঐ match টা খুব ভাল লাগছে আমার

পুরা টাই দেখছি মোটা মুটি তা হলে আজি নেট অনেক issue ছিলো তো অতও টা সেখতে পারি নি মাঝ খানে ইয়ু লাস্ট থেকে পুরো টা আমি দেখছি লাস্টের টুকু মানে খুবি সুন্দর হইছিলো এম বাপ্পি খুব ভালো খেলছে আচ্ছা তা হলে তো আপনি আর্জেন্টিনার supporter মনে হয় না না আমি কোন দল support করি না আমি মাঝে মধ্যে খেলা দেখি আর কি আচ্ছা তা হলে তো শুধু final দেখছেন না কি বাকি গুলো দেখছিলেম মাঝে মধ্যে না না বাকি গুলাও দেখছি মোটা মুটি ব্রাজিলে খেলা দেখছিলাম ইয়ার সাথে ক্রোশিয়ার সাথে ঐ খেলা টাও অনেক সুন্দর হয়ছে মানে খুবি হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিলো না না ফ্রেডে আর আমাদের university তেও খেলা দেখাইছে ও গুলা দেখতে পারি নি রাতে দেখাইছে তারপরেও ওগুলো তো মনে হয় ওখানে তো বড় পর্দায় দেখায়ছে মনে কভারে দেখ হ্যাঁ বড় পর্দায় projector এ দেখাইছে আর ঐ যে আপনাদের শাহরুখ খানের মুভির কথা বললাম না মুভি টা প্রতি দিন একশো কোটি টাকা কামাই করছে এই পর্যন্ত পাচ দিনে পাচশো পঞ্চাশ কোটি টাকা Income করছে মানে এই পাচশো পঞ্চাশ কোটি মানে অনেক অনেক টাকা বাংলাদেশের মুভি গুলো এই রকম কম আয় আর কারণ কি? কম হন, টার কারণ হচ্ছে সবার প্রথম আমি বলব আহ cinematography আছে যেটা আপ্রনার ওরা অনেক ভালো ভাবে করতে পারে না তার মধ্যে ওদের কাহিনী থাকে না সংলাপে সমস্যা নায়ক নাইকার পুরো সমস্যা কিন্তু হাওয়া ছবি টা ভালো হয়ছে অনেক হাওয়া ছবি টা দেখছে মানুষ হলে যাইয়া তো বা বাংলা কোনটা কোনটা দেখছেন বাংলা মুভি বা নাটক বাংলা তো অনেক কিছুই দেখছি আমি হাওয়া দেখছিলাম পরান এগুলা আর কি হলে যাইয়া দেখছিলাম এই বারি প্রথম আর কি জীবনে প্রথমে হলে গিয়া মুভি দেখলাম না কখন যাই নাই আমর কাছে মোটা মুটি average লাগছে কাহিনী অত সুন্দর না কিন্তু ভালোই আমি তো এমনেই একটা Facebook scroll করছিলাম তখন একটু দেখছিলাম ঐ যে কারাগারের টা একটা AD দেখছিলাম ওইটি দেখছিলেন হ্যাঁ হ্যাঁ web series বাংলাদেশের হ্যাঁ কারাগার আমার দেখা শেষ part এক Part দুই টাই দেখছি আপনি দেখছেন না আমি দেখি নাই এমনি ফেসবুক মধ্যে একটা AD দেখছিলাম

ওদের ও এই রকম যে যেটা টাকা খরচ ঐ টা করে না যার কারণে আর ওদের ভালো Edititor থাকে না বা তাদের কোনো নিজেস্ব কোনো চরিত্র থাকে না যার কারণে মানে ওরা আরেক জনের থেকে কপি করে তার আর কারণে ওরা এই রকম তামিল মুভি থেকে কপি করে তারপরে আপনার আহ বিভিন্ন সাইট থেকে কপি করে তার পর এই গুলা বানায় দেখতেন না কি মুভি

না না ছোট বেলায় ঐ রকম মুভি টুভি দেখতাম না কাটুনি দেখতাম বেশির ভাগ না তো আমার জানামতে ছোট ছোট বেলায় মানুষ বেশি দেখে যেমন ধরেন এই যে যখন স্কুল এ পরে বা নুরহানিতে পরে ঐ সময় সব সবাই একটু চঞ্চল থাকে তখন কাটুন দেখে তো ঐ যে তখন জসিম এর তার পর বাপ্পারাজ এরমুভি গুলো দেখতো মানুষ তখন হ্যাঁ তখন আমাদের বাংলাদেশ এর মুভি খুবি ভালো ছিলো সালমান শাহ মরে যাওয়ার পর থেকে আসতে আসতে আরো খারাপ হইতেছে এখন আর এইটি ভালো হবে না তো সালমান সালমান শাহ মারা যাওয়ার পর ওর জায়গা আর কেও পূরণ করতে পারে নাই? কোনো দিনই পারবে না ওর জায়গা পূরণ করতে কেও কোনো দিনো না আমার favorite actor একটু ছিলো মনে হয় হ্যাঁ আমি খুব পছন্দ করতাম তারে আমার জন্মের আগে সে মারা গেছে অবশ্য কিন্তু তার ছবি বা তার অভিনয় কথা বার্তা style খুব ভালো ছিলো মার্জিতও ছিলো মানে ভদ্র

ঐ শালমান শাহ ছিলো এর পরে আর কেও নাই আর কেও হবেও না তো ড ডিপজল কে আপনি কি রকম দেখেন ওনাকে ওরকম আমার ভালো লাগে না আহ মানে ভালো লাগে না ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না

হ্যাঁ dialogue তো অনেক মানে বিখ্যাত এখন কার ছেলেদের কাছে আর কি সবাই অনেক পছন্দ করে এ রকম বাংলা dialogue দুই একটা দেখি বলেন না কি রকম আপনি বলেন আমি এগুলা বেশি পারি না না না মানে যে কোন মুভি বলতেছি না সব ডিপজলের না কি যেনো আমার তো এখন ওরকম মনে পরতেছে না আপনি হাজার বছর ধরে মুভি দেখছেন?

হ্যা হাজার বছর ধরে এই যে ইয়া মানিক বন্দ্যোপাধ্যায় এর লেখা না না sorry sorry জহির রায়হান জহির রায়হানের একটা উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে

উম আসলে আগের ছবি গুলা বা আগের ঐ গুলা সবই ভালো ছিলো এখন দিন দিন সব নষ্ট হয়ে যাইতেছে Bollywood Hollywood খবর এই যে একটা মহিলা কালকে নাকি যেনো পরশু দিন শারমিন নাম উনি হচ্ছে আপনার একটা ছ কি বলে নাটকে অভিনয় করতো তো সে হচ্ছে আপনার আগুনে পুরে গেছে দেখলাম পয়ত্রিশ শতাংশ পুরে গেছে ঐ যে চুলের hair dryer আছে না চুল শুকায় যে ঐ টা শুকায়তে যাইয়া তার পর এই যে কারেন্ট আপনার blast করছে ওনার পুরা মুখ হাত পা পুরে একদম খুব খারাপ অবস্থা এই যে burn unite এ ভর্তি করে রাখছে সে গুলো হচ্ছে যে ঐ যে ঢাকার মধ্যে বিভিন্ন ছোট ছোট রুম ভাড়া নেয় ঐ খানের মধ্যে সব কিছু করে যার কারণে গ্যাস বের হয়তে পারে না তার পরে আগুন ধরে যায়

আমি গত বছরে ঢুকছিলাম যেটার মধ্যে মানে সম্ভবত ইন্ডিয়ার হবে না হলে বাংলাদের দো আ উত্তরা আঞ্চলের দিকে হবে দেখছিলাম ঐ খানে মানে এই রকম চুল ঈদ এর আগে চুল হেয়ার করতেছিলো দুই জনে এক সাথে গায়ে ধরে গেছে হ্যাঁ আচ্ছা গান শুনেন বেশি না কি গজল শোনা হয় কোন টা? না গান তেমন শুনি না গান এই রকম শোনা হয় না গজল দেখি হম আসলেই শুনতে অনেক ভালোই লাগে

আমি গজল শুনি মাঝে মাঝে বা সুরা টুরা শুনি আর গান খুবি কম আমার ফোনেও কোনো গান আমি রাখি না আমর ফোনে বারোশ গান আমি এক সাথে ডিলেট করছি মানে আমার এই গুলা ভালো লাগে না তো আমি সব ডিলেট করেদিছি মানে এক সময় এক সময় প্রচুর শুনতেন প্রচুর না মোটামুটি শুনতাম আমি বেশির ভাগ হচ্ছে ভুতের কাহিনী শুনি গান খুবি কম ধর আমি পড়তেছি বা কোন একটা অংক করতেছি একটা ভুতের কাহিনী শুনতে শুনতে অংক টা করলাম মানে ঐ যে RJ রাসেল রেডিও তে show করতো না আর রেডিও show গুলা কিন্তু অনেক জনপ্রিয় ছিলো এখন তো মোবাইলে রেডিও option দেয় না যেমন আমার মোবাইলে কিন্তু রেডিও নাই

জ্বি ঐ টার মধ্যে বিভিন্ন আগের দেখতাম তার পরে ছোট বেলায় আরেক টা কি BBC র ইয়া ছিলো TV এর মধ্যে দেখাই তো তার পরে ঐ যে হাতিম এই গুলো দেখছিলাম ছোট বেলায় হ্যাঁ হ্যাঁ হাতিম হাতিম খুবি ভালো ছিলো তারপরে আপনার এই যে ইয়া eighty nine point two যে বললেন abc radio তে আমরা জীবনের গল্প শুনতাম মানে মানুষের জীবনের কাহীনি গুলা share করতো ঐ গুলা খুবি সুন্দর একটা মানে platform ছিলো রেডিও যেটা এখন তো মোবাইল হইছে বেশি, এখন মানুষ রেডিও শুনে না। এখন মোবাইল এর ভিতরেও থাকেনা রেডিও।

খুবি সুন্দর লাগতো আমার কাছে ঐ টা

হ্যাঁ দেখতাম চুরি আমিও শুনতাম দেখা যাইতো তখন তো টাকাও ছিলো না Headphone কিনবো অনেক কষ্ট হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কিনা পরে ওইটা শুনতাম রাতের বেলা কুয়াশা তার পর RJ শারমিনের যে কাহিনী গুলা বলত তার পর Love sing bp এই টা বলতো যাহা বলিবো সত্য বলিবো বলত রবি বারের দিক জ্বি ঐ যে ডোর মানে ভয় একটা দিতো বৃহস্পতিবারে হ্যাঁ ডোর মানে ভয় বৃহস্পতি বার দিন রাত্রে বেলা এগারো টা ঊনষাট এ

ঐ যে RJ রেহেনা সুমোন ওরা করতো জ্বি ঐ গুলা কি ম্যা কোন একটি সত্যি গল্প না কি আপনার গল্প চরিত্র এই করে যে সত্যি না আবার সব মিথ্যাও না ওখানে কিছু কিছু হয়তো বা মিথ্যা বলতে পারে ওরা বানানোর জন্য তবে বেশির ভাগি সত্য কারণ মানুষ আর জ্বিন এই দুই টাতে ব্রিজ করতে হবে বিশ্বাস করতে হবে আমাদের তাই না জ্বি না মানে এমনে ঐ যে যেটা ডোর মানে ভয় বলতে ওটার মধ্যে বেশির ভাগ মানে লাগতো মানে বাস্তবে কারণ এই রকম যারা জ্বিন বিশ্বাস করে তারা এই রকম হয়তো দেখবে মানে কারণ ঐ খানে সব গুলা আমার বেশির ভাগ সত্যি লাগতো

ভুত FM যে রকম কম শোনাবে এমনে আর সব গুলা শুনতাম হ্যাঁ ভুত FM এর যে RJ রাসেল এখনও ভুত dot com নামে হচ্ছে আপনার রেডিও show চালায় রেডিও না মানে স্বাধীন এপে তো আমি এখন ও শুনি আমার খুব ভালো লাগে আফনান ভাই হচ্ছে ইউটিউব আবার চ্যানেল খুলছে তো সবার টা আমার শোনা হয় মোটা মুটি ঐ টা রেডিওতে দেয় না কি স্বাধীন একটা এপ আছে ঐ টাতে দেয় স্বাধীন এপে দেয় তো আমি স্বাধীন এপ থেকে শুনি না আমার একটা লিং করা আছে ইয়া episodeBD dot com এই dot com থেকে আমি হচ্ছে আপনার এই ইয়া ভুত dot com গুলা নামায় নি নামায় মোবাইলে রাইখা দেই তারপর যখন মন চায় শুনি আবার ডিলেট করে দি শুধু audio না কি ভিডিও সহ সহকারে audio audio এই চৌত্রিশ পয়ত্রিশ MB এর মত audio শুধু আচ্ছা সময় করে লিং টা দিয়ে দিয়েন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি লিং দিবো নে episode BD dot com আপনি হচ্ছে দেখতে পারেন খুবি ভালো

এই যে বললাম না যে ইয়া টা দেই বেশির ভাগ কি বলে তামিলই দেখি

আচ্ছা favorite actor কে আপনার favourite ঐ রকম কেও না না আমার যারা যেমন ধরেন একটু একটু মুভি কেও একটা থাকে না না আমি বললাম না আমার ঐ রকম কোন favorite কেও নাই আহ ঐ যে কিন্তু ভালো লাগে সবার মুভি দেখতে আর যে বাংলাদেশে সালমান শাহ এর বেশি আর কাউকে আমার ভালো লাগে না আচ্ছা ছোট বেলায় যে কাটুন দেখতেন কাটুন কোনগুলো বেশি দেখতেন কাটুন বেশির ভাগ টম এন্ড জেরি দেখা হয়তো আপনি কোন টা দেখতেন আমি ও টম এন্ড জেরি দেখতাম আর মাঝে মধ্যে এই যে ছোট আরেক জনের জালি কে দেখতাম ওগি দেখতাম ও ওগি ওগি তো অনেক চলে এখনও চলে ওগি

এখন ও তো ঐ যে টম এন্ড জেরি যে তৈরি করছে না সেই লোক টা মারা গেছে জ্বি এখন তো আর টম এন্ড জেরি সবাই এখন কম দেখে বাচ্চারা এরকম এখন বাচ্চারা তো দেখে আধুনিক এই গুলো three ডি two ডি এই রকম এনিম্যাশন ভিডিও গুলো দেখে কাটুন হ্যাঁ আর বাচ্চারা তো এখন কাটুন ছাড়া ভাতি খাইতে চায় না জ্বি মটু পাতলু তার পরে এই যে বিজধারু ওয়ার্ক বুক কত গুলো আছে এনে সেই এগুলো দেখে হ্যাঁ, তার পরে আমার কাছে মানে আপনার ঐ ইয়া ভাল লাগে ইউটিউবে এ একটা নতুন চ্যানেল আছে সফট টুন্স বাঙ্গুলি কাটুন তার পর গোপাল ভার তা আমি এই গুলাই দেখি বেশি ভাগ এখন ও আমি দেখি আমার খুব ভালো লাগে আজকেও দেখছি একটা জ্বি আমি গোপাল ভাড় আমিও দেখতাম ছোট বেলায় এ রকম দেখি দেখা হয় না এখন শুধু ফেসবুক টাইম শেষ হয়ে যায় সব কিছু হ্যাঁ আসলেই ফেসবুক এর নেশাটা আমাদের কমাইতে হবে যে আমারা ফেসবুক টা ভালো কাজে ব্যবহার যদি করি তাইলে ভালো কিন্তু আমরা তো হাবি যাবি ভিডিও দেখি যেটা আমাদের সময়ি নষ্ট করে কোন কাজের না জ্বি আমি তো মানে ভিডিও দেখি না এমনে scroll করতে করতে কোন দুই ঘন্টা চলে যায় সেটা দেখি না আসলেই এভাবে তো আমাদের ঘুমের সময় নষ্ট হয়

অনেক কো কিছু দিন আগেও যেমন আমি প্রচুর মানে তামিল মুভি দেখছি তো দেখা যাচ্ছে আমার না হয়লেও চার পাচ টা দিন আমি টানা মুভি দেখছি মানে প্রত্যেক দিন রাতে বারো টা পর আমি চা বানায় আনতাম তারপরে মুভি শুরু করতাম চিপ্স খাইতাম ঘুমাইতে ঘুমাইতে আমার ফজরের আযান দেখতাম রাতে বেলায় মুভি অথবা web service এ কারাগার web service টা মানে আমি রাত্রে বেলায় কো মানে কভার করছি দেইখা আপনি দেখছেন এই রকম রাত জেগে কখনও না রাত জেগে এখন এই রকম দেখি না আমি যে ভাবে দেখছি এই গুলো যদি ধরেন দশ বারো বছর যখন ছিলাম তখন দেখছিলাম এখন আর রাত জেগে দেখা হয় না মানে এই রকম কোন ম মুভি দেখি না এমনি ফেসবুক দেখি ও আচ্ছা আচ্ছা ফেসবুক এ কি ভিডিও দেখেন বেশির ভাগ না ফেসবুকে এই রকম ভিডিও বলতে আমি এই যে ধরেন বিভিন্ন news আসে আমার কাছে এই রকম news পড়তে পড়তে একটা নতুন আসে আরেকটা দেখি টাইম চলে যায় ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই পনেরো মিনিট হয়ছে মনে হয়